হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়।

এটি একটি জিম বা ব্যায়ামাগারের ছবি।

এবং তা ছাড়াও এই পার্ক টির মাঝখানে একটি জলের ফোয়ারা রয়েছে এবং এই পার্ক টি অবস্থিত দক্ষিণ দিনাজপুরে।

এটি একটি গ্রামের রাস্তার ছবি এই রাস্তাটির চারিপাশে বিভিন্ন ধরনের উঁচু উঁচু গাছ--

বিভিন্ন ধরনের উঁচু উঁচু গাছ ও ছোট ছোট ঝোপজঙ্গল রয়েছে।

এবং বাইক দুটির পেছনে ঘন জঙ্গল ও উঁচু পাহাড় রয়েছে।

একত্রে যোগ ব্যায়াম করছেন এবং এই ছবিটি তোলা হয়েছে ঠিক সকালবেলার দিকে।

ও এই ব্যাঙ্ক টির নাম হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

এটি একটি গঙ্গার ঘাটের ছবি।

এই বাগানটিতে বিভিন্ন ধরনের উঁচু উঁচু গাছ--

এবং এই ছবিটিতে দেখা যাচ্ছে কিছু মানুষ এই বাস স্ট্যান্ড -এ--

ও এই ছবিটি তোলা হয়েছে ঠিক রাতের বেলার দিকে।